বাড়ি ঘর এবং কিছু গাছপালাও দেখতে পারছি ।

বাচ্চাদের খেলার জিনিস এবং এ পার্ক এ --

দেখা যাচ্ছে এবং কিছু বোরো বড়ো ছোট ছোট গাছপালা আমরা এইখানে দেখতে পারছি।

এখানে কিছু লোকজনের ভিড় ভার ও আমরা দেখতে পাচ্ছি।

এবং এই জিম সেন্টার -এ আমরা কিছু--

দোকান পাট দেখতে পারছি এবং কিছু লোকজনকেও আমরা এইখানে দেখতে পারছি।

যার আশেপাশে রয়েছে অনেক বাড়িঘর এবং কিছু-উ--

আমরা অনেক লোকজন এবং গাড়ি ঘোড়ার --

এইখানে আমরা একটা বিল্ডিং বানানো দেখতে পাচ্ছি--

এই পাথরের মধ্যে শ্যাওলা এবং কিছু লতা পাতা --

তোমারে করি নমস্কার ইংলিশ বাজার পৌরসভা মালদা।